আমি এই চিত্রে দেখতে পাচ্ছি এটি একটি সাই--এটি একটি বাইকের মেকানিকের দোকান | সেটি টিন দিয়ে ছাওয়ানোএবং টিনেরই ঘর।

এবং একটি লোক একটি ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে।

তারাও কেউ পুজো করছে | কেউ বসে আছে কে মোবাইল টিপছে | এবং একটি বড় গাছ আছে জায়গাটি বেশ বড়ো ।